সাইডের দিকে একটা গ্রিলের আ উম একটা শাটার ফেলানি একটা দোকান আসে আর দোকানের মধ্যে বাইরে বেজন বই লটকানি আসে ওয়ালের মধ্যে লেখা আছে জেরক্স লেখা।

আর নিসে ওইলিগে খুটির নিসে একটা নীল কালারের বড় একটা সাইনবোর্ড আসে তো এটার মইদ্যে এ ব্যাংকের নাম লেখা আসে।

তারিয়ার মধ্যে বক্সের ভিতরে জিনিস ঢোকানি আসে তো দুইটা অ নিসের দুইটা তারিয়ার মধ্যে সাদা কালারের বক্সের ওপর পেটির মধ্যে হইল গিয়া আ হলুদ কালারের সবুজ কালারের গোলাপী কালারের বক্স --

আর হইল গিয়া সাইডে তারা নিসে একটা বাঁশের মত একটা ফেলানি আসে ।

আর সামনে বেজান গাড়ি রাখা আসে একটা বড় ট্রাক রাখা আসে সামনে।

এইটা হইল গিয়া একটা সুইমিং পুল তো নীসে আকাশি কালারের আর নীল কালারের বর্ডার দেওয়া আসে।

সবুজ কালারের গাছ দেখা যার আর দূরে হইলো গিয়া অ্য বড় বড় গাছ দেখা যার।

রাস্তার মইদ্যে সবটি বড় বড় ট্রাক রাখা আসে।

হইল গিয়ে একটা বড় বিল্ডিং একটা।

একটা তারও ল্যাখা আসে নীসে হইল গিয়া হ অফ পাঁসটা মানুষ আসে বাইরে আর বিতরে হইল গিয়া আরও দুইটা মেয়ে মানুষ।

নীচে দুইটা থারিয়া আসে থারিয়ার মইদ্যে বক্স -এর মইদ্যে আ ও জিনিস রাখা আসে একটা লাল কালার -এর বক্স একটা খালা একটা সাদা কালার -এর।

আর সাইটের দিকে আরো চশমা রাখা আসে উফরে তিনটা লাইট আসে গুল গুল লাইট আরো উম ছুটো ছুটো লাইট আসে একটা সাদা কালারের একটা টেবিল আসে।

আর বাইরে বেজান হা ও বেটিমানুষ তারা পূজা দেওয়াত গেসে।